দূরে একটা ল্যাম্পপোস্ট রয়েছে তার পাশে কয়েকটা গাছ রয়েছে এবং কয়টা বিল্ডিং -ও লক্ষ্য করা যা--

এবং রাস্তার সামনে যে বড় একটা রয়েছে সেটা সাদা ও নীল দিয়ে ডিভাইড করা রয়েছে এবং পিছনে অনেকটা দূরে একটা ওভারব্রীজ লক্ষ্য করা যা--